সেই অনুষ্ঠানে আমি উম করে ছিলাম খুব ভালো লাগতো। খুব মজার জিনিসটা এত সুন্দর dress পরে তার সাথে ঘুমুর লাঠি গুলোকে এত সুন্দর কা মানে বানানো। এর সেটার তালে তালে একটা গান আসত। গানটা এক~ একটা শিক্ষক করতো। একটা শিক্ষক আমাদের এটা শিখিয়ে ছিলেন। এর গানটা গাইতেন গানটার সঙ্গে সঙ্গে সেই লাঠির তালে তালে নাচ উম অনেক রকম উম পদ্ধতিতে নাচতে হতো নাচটা। উম খুব ভালো লাগতো করতে। সব বন্ধুরা মিলেই করতাম। আহ বান্ধবীরা মিলে উম ক~ করেছিলাম আবার অনেক নাচতেও হতো অনেক রকম উম অঙ্গভঙ্গি ক'রে। অনেক বাচ্চা সব ভাইবোনরাও অনেক অনুষ্ঠান করতো মানে উম programme উম অনুষ্ঠানে যোগ দিতো। উম আর উম বিদ্যালয়টা খুব বড়, অনেক কক্ষ আছে। জলের জায়গা আছে। উম আহ রান্না হয় অনেক রকম উম মহিলারা আসেন। তারা অনেক রকম রান্না করেন উম উম তারপরে উম তোমার আহ আমরা বিদ্যালয়টায় উম দশটার মধ্যে যেতে হবে। সোয়া এগারোটা থেকে চালু হয়ে যেত প্রার্থনা হতো। উম দেরি করলে ভয় লাগতো যে ঢুকতে দেবে না, বকবে। এরকম মনে হতো

উম বিদ্যালয়ে যেতেও খুব মজা লাগতো। সবাই মিলে দাঁড়াতাম উম প্রার্থনা করতাম line লাইন এ দাঁড়িয়ে। উম অনেক রকম

উম বাড়ি বাড়ি ফেরার সময় বিদ্যালয় থেকে এর অনেক রকম দোকান বসত। আচার টাচার তখন ওগুলো মনে হতো একটু করে খাই, উম কিনতাম। উম খেতাম বন্ধুরা মিলে। উম বন্ধুরা মিলে কিনতাম খেতাম। যেদিন যেদিন বৃষ্টি পড়তো সেদিনকে কী মজা হতো ছুটির সময়। মনে হয় যে আজকে সবাই মিলে ভিজতে ভিজতে বাড়ি যাবো। আর দেখতাম বাড়ি থেকেও অনেকে নিতে আসতো অনেকজনদের বাড়ি থেকে নিতে আসতো। উম নিতো। উম যেদিন নিতে আসতো সেদিন খুব মজা হতো। মনে হতো নিতে যেন নাই আসে। সবাই মিলে ভিজতে ভিজতে আনন্দ করতে করতে বাড়ি যেতে পারবো। উঠতাম উম আর অনেকটা উম ছোট ছিলাম তখন বাবারা দিয়ে school আসতো। বিদ্যালয়ে দিয়ে আসতো। উম কোনো অনুষ্ঠান কোনো কিছু হলে যেত। উম আমাদের সঙ্গে, তারপরে উম উম বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে, শিক্ষকদের কাছ থেকে অনেক উম ভালোবাসা পেতাম। অনেক কবিতা এর এসব শিখিয়ে দিতো গান আবৃত্তি বলার জন্যে আমরা ওগুলো ব~ বলার চেষ্টা করতাম। আদো আদো করে অনেক কথা বলা হয়ে যেত। ছড়াগুলো বলতে ভাল লাগতো। উম উম শুনতাম উম খুব ভাল লাগতো। বড়রা নাটক করতো। sir দের শিক্ষক দিবস হতো তখন শিক্ষকদের অনেক সম্মান করতো। উম শিক্ষকদের অনেক উম সম্মান করতো। অনেক কিছু গি উপহার দিতো। ফুল ফুল নিয়ে যেত দিত। উম অনেক কিছু আমরা উম সেদিনকে উম শাড়িটাড়ি পড়তাম। আহ শাড়িটাড়ি পড়ে উম আমরা আমাদের শিক্ষকদের মতন হাব ভাব করতাম। সব school টাকে উম আহ চালনা করতাম। উম উম তোমার অনেক খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো। অনেক tiffin করতা~ করতে হতো উম অনেক মিষ্টি এসব নিয়ে যেতে হতো। উম উম এর সেদিনকে অনেক রকম অনুষ্ঠান হতো পড়াশোনা হতো উম তোমার গল্প করা হতো। শিক্ষক শিক্ষিকার সঙ্গে অনেক রকম share করতাম কথা। আহ সেই life সেই জীবনটা খুব ভালো ছিল। বিদ্যালয়ে উম যাওয়া উম এর এর তারপরে এর খাওয়া দাওয়া হতো সবাই মিলে। খুব মজা করতাম। নাচতাম, সব হতো উম গান করা হতো উম সবাই মিলে। উম একসঙ্গে থেকে পরিবেশটা খুব ভাল লাগতো। বিদ্যালয়ের পরিবেশটা উম বিদ্যালয়টা খুব সুন্দর বড়, উম অনেক দুঃখ

এই তো ভালো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কি করতেসেন? তো আপনার দিনকাল কেমন চলতেসে? এই তো মোটামুটি চলছে পড়াশোনা নিয়ে ব্যাস্ত সময় পার করতাসি আপনার কি অবস্থা কি করতেসেন? তো আপনার পড়ালেখার কি অবস্থা? হ্যালো হ্যাঁ আপনার পড়ালেখার কি অবস্থা? এই তো চলতেসে মোটামুটি। আপনি কি করতেসেন, আপনার কি অবস্থা?

চেষ্টা করতাসি যতটা মানে দীর্ঘদিনের যে পিছিয়ে পড়াটা এটা তো অল্প কিছুদিনের মধ্যে তো recover করা সম্ভব হচ্ছে না। চেষ্টা করতেসি যে কিছুটা ইয়ে, আর আমাদের যে ভীষন জ্বর টা লেগে গেসে এগুলো তো আর চলসে মানে সমাধান হচ্ছে না, দীর্ঘদিন ধরে লেগে আছে। ভীষন জ্বরটায় তো আমাদের মানে first year পরীক্ষা দিয়ে আমরা second year এ উঠবো সেরকম অবস্থা আমাদের দিয়ে তো যাচ্ছি না এগুলো দেখা যাচ্ছে বিভিন্ন সব প্রায় maximumeducation ইয়াগুলো যেগুলো আছে সবাই এধরণের সমস্যা গুলো face করতেসে, আপনার কি অবস্থা? হম কারণ কি মনে করেন ওই যে আমরা আমাদের নিজেদের দোষেই কারণ কি corona র time এ হয়তো বা আমাদের ও মোটামুটি হাল্কা ফালকা তো যুম app এ class হয়েছিল onlineclass হয়েছিল সেগুলো হয়তো আমরা অত গুরুত্ব দিই নাই বা আগ্রহ দেখায়নাই সেকারণেই আমরা এতটা পিছিয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ classroom যে পড়াশোনার যে মানে মনোবল টা থাকে এগুলো তো মানে online এ বসে ঘরে বসে ওরকম টা হয়ে ওঠেনা আর চাইলেও হয়না। আর দেখা যাচ্ছে সবাই মিলে দলবদ্ধ হয়ে আমরা classroom এ class করা sirmadam দের lecture শোনা, এগুলো তো online এ বসে ততটা জমেও না আর boring লাগে যার ফলে আমরা lockdown এ অবসর সময়টাকে আমরা অবসর ভাবেই কেটে নিয়েসি, এগুলো মানে বিভিন্ন আড্ডার ফাঁকেই আমরা চলে গিয়েসি, পড়াশোনার দিকে আমরা সবকিছু বন্ধ, আমাদের পড়াশোনা টাও মানে আমরা তুলে রেখেছি আর কি। তার ফলে এখন সেই সময় টা সেই gap টা আমরা এখন দিতে পারছিনা বিশেষ করে যারা আমরা ছোটো বাচ্চা রা জি জি ছোট বাচ্চারা যারা হ্যাঁ তখন ছোট বাচ্চারা কিন্তু অনেক অনেক আগ্রহ সাথেও জলে নিয়ে class two তে জি জি, এখান থেকে অনেক মজা লাগছিল ওরা অনেক আনন্দের সাথে করছে

তাদের তো আর সঠিক সময়ে তারা school এ যেতে পারেনাই বা school র পরিবেশের সাথে তারা মানিয়ে নিতে পারেনাই যার ফলে তাদের অনেক টায় পিছিয়ে পরে গিয়েসে। আর সেগুলো বয়সের তুলনায় পড়াশোনাটা অনেকটা যে বয়সের তুলনায় পড়াশোনা টা তাদের হয়ে ওঠে নাই, একারণেই তাদের শিশুবিকাস যতটা জরুরি ছিলো তার থেকে তারা তুলনামূলক কম হয়ে গেছে এগুলো ধীরে ধীরে এক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার যেগুলো হয়ত দু বছরের gap পূরণ করতে কতদিন সময় লাগবে, এবারে ছোটো বাচ্চার ওপর ততটা চাপ দেওয়াও যাচ্ছে না যাবেও না এগুলো তাদের brain এর development হতে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 যেগুলো homeclass আছে সেই home class গুলো বাড়িতেই কাজ গুল যদি বাড়ি থেকেই সমাধান করে নেয় সেক্ষেত্রে যদি বাচ্চা রা একটু development হয় আর কি। হুম তাছাড়া এই মনে করো বাচ্চাদের অনেকে সময় দেখা গেলো guardian রা বললো দু তিন বছরের পড়ালেখা করেনাই তার ওপর আবার পরীক্ষা ছাড়া ওদের কে assignment এর ওপর ভিত্তি করে ওপরের class এ promotion করা হচ্ছে সেক্ষেত্রে দেখো অনেক সময় বাচ্চাদের কে ওপরের class এ ওঠানো হয়নি sameclass ই guardian রা আবার রেখে দিয়েছে সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছে।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

সব দিক থেকে maintain করা হয়না। এবার মনে করেন শিক্ষামন্ত্রী অনেক কিছুই করসে আমাদের পড়ালেখার জন্য আমাদের কে assignment দেওয়া, class করা, ঠিকঠাক মতো করা, multimidea class ঠিকঠাক মত পরীক্ষা গুলো সব দিক দিয়ে সহজ মনে করে সচেতন তৈরি করতে শিক্ষা ও জমিটা ঠিক আছে আমার এটা পিছিয়ে পড়ছে না অনেকটাই হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই আমাদেরকে অনেকভাবে সাহায্য করছে।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 মানে maintain করতে করার জন্য শিক্ষামন্ত্রণালয় যেমন কাজ করতেসে তার পাশাপাশি ধর্মমন্ত্রণালয় থেকেও এর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেসে, বিশেষ করে যে ইসলামিক foundation মসজিদ ভিত্তিক তারপর মন্দির ভিত্তিক এই ধরনের বিভিন্ন প্রোজেক্ট এর মাধ্যমে বিভিন্ন ধরণের ছোটো ছোটো বাচ্চাদের school গামী করা বিশেষ করে বই বই এর সাথে তাদের বন্ধুত্ব করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেসে, এগুলো ভালো ভালো উদ্যোগ কিন্তু এই বৈশিক মহামারীর কারণে যে gap টা তৈরি হয়ে গেসে তাদের মানে বয়সের তুলনায় তাদের পড়াশোনার ধাপটা এগিয়ে যায় নাই। যার ফলে কিন্তু এই সমস্যাটা মানে সহজেই সমাধান হচ্ছে না।

ওদেরকে দরগত কাজের মাধ্যমে নতুন নতুন জিনিস শিখানো হচ্ছে, আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা দরগত কাজ গুলা করতাম না, কিন্তু এবার দেখলাম নতুন শিক্ষাবর্ষের বই গুলাতে শুধু দরগত কাজগুলা আছে। class র teacher রাও বাচ্চাদের কে group করে করে মানে সুন্দর ভাবে বুঝিয়ে ওদের আনন্দের মাধ্যমে ওদের দরাগত কাজগুলা করাচ্ছে, এর মাধ্যমে ওরা নতুন নতুন তথ্য শিখতে পারসে, আর ওরা উনেক আগ্রহের সাথেই school এ যাচ্ছে । ওরা অভিনয় করতে হচ্ছে ওদের বিভিন্ন জিনিস জানছে হাতে কলমে ওরা শিখতে পারসে, মুখস্ত করত হচ্ছে না সেই বিশেষ টা বাচ্চারা অনেকটায় আনন্দ উপভোগ করে করে পড়ালেখা টা শিখতেসে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই শিক্ষাব্যবস্থা অনেক uniqueunique প্রযুক্তি ব্যবহার হচ্ছে যেগুলো আমাদের সময়ে বা তৎকালীন সময়ে যেগুলো যারা শিক্ষার পড়াশোনা করেছি করতেছি করেছিল তাদের কিন্তু এতটা মানে এতটা এগিয়ে যায়নি তাদের নতুন নতুন প্রযুক্তি যেমন যুক্ত হচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে পড়াশোনা শিখানোর কৌশল টাও কিন্তু ভিন্ন হচ্ছে যার ফলে বাচ্চারা খেলার ছলে বিভিন্ন ধরণের পড়াশোনা শিখে যাচ্ছে এগুলো তাদের মানসিক development এর জন্য অনেকটা ভালো তাদের মানসিক ভাবে অনেকটা বিকশিত হচ্ছে। হ্যাঁ সেটা ভালো, আমার মনে হয় কি এই যে শিক্ষাব্যবস্থা আমাদের আগের থেকে অনেকটায় উন্নত হয়েসে সেটা একদিকে ভালো কিন্তু এর সাথে না আমাদের বর্তমান যুগের currentaffair গুলো যুক্ত করা হয় তাহলে আরো ভালো হবে, ওদেরকে যদি প্রত্যেক সপ্তাহে একদিন হলে

কারণ কি current affair টা এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেটা মনে কর ভবিষ্যতে আমাদের সবারই লাগবে আমাদের দৈনন্দিন জীবনে কি হচ্ছে না হচ্ছে জানার জন্য অবশ্যই লাগবে সেক্ষেত্রে বাচ্চাদের কে সচেতনতা করে তোলা টা অনেক দরকার।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

শিক্ষাম্ত্রণালয় তো অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করতেসে, এগুলো বাচ্চা দের জন্যে বাচ্চা দের জন্য অনেকটায় ভালো উদ্যোগ বলে আমি মনে করি, এর পাশাপশি দেখা যাচ্ছে আমাদের

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলো যেগুলো আছে সেখানে বিভিন্ন বিভিন্ন সরঞ্জাম যুক্ত হচ্ছে যেগুলো তাদের cariculam জ্ঞানগুলো বৃদ্ধি করার জন্য আর হাতে কলমে শিক্ষার জন্য অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করতেসে, এগুলো শিক্ষা শিক্ষাম্ত্রণালয়ের ভালো উদ্যোগ বলে আমি মনে করি এগুলো তো এককভাবে এককভাবেই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হতো না

তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাটাকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেসে এগুলো ভালো উদ্যোগ বলে আমি মনে করি হুম এছাড়াও মনে কর আমাদের দরকার এখন থেকে বাচ্চা দেরকে নিউজ পেপার পড়া দুদিন ইংলিশ ম্যাগাজিন পড়া ইংলিশ পড়া কুতুকুতুক করা এটা ক্ষেত্রে দেখা যে অনেক বাচ্চা যেটা জনতা কাজ করে আমার বিশেষ করে আমার আমার দেশের মানুষরা english এ কথা বলতে অনেক টাই nurvus feel করে ওদের মধ্যে অনেকটাই জড়তা কাজ করে সেক্ষেত্রে যদি ওরা ছোট থেকে আমাদের ছোট ভাই বোনদের কে যদি এখন থেকে আগ্রহ করি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

অন্যান্য ভাষার থেকে english টাকেই আগে প্রাধান্য দেয় বা এটা দেওয়া জরুরী বাচ্চারা যদি প্রথম থেকেই বাংলা ভাষার পাশাপাশি english টাকে চর্চা করে englishenglish র বিভিন্ন ইয়ে language গুলো ব্যবহার করে মানে চর্চাটা হচ্ছে জরুরী চর্চাটা জড়তাটা ভেঙ্গে নেওয়ার কারণে ভেঙে দেওয়ার ফলেই কিন্তু চর্চাটা বেড়ে যাবে। আর englishmedium যে school গুলো আছে বাংলাদেশে english medium school গুলোতে কিন্তু বাচ্চাদেরকে ছোট থেকেই প্রায় playlevel থেকেই কিন্তু এই ধরনের চর্চা গুলো দেখা যাচ্ছে। জি আমাদেরও চলবে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই এগুলো বিভিন্ন বাংলা ভাষাকে আমরা যেভাবে ছোট থেকেই মাতৃগর্ভ থেকে এসে বাংলা ভাষাটাকে মা যে ভাবে কথা বলবে সেভাবেই তো একটা বাচ্চা শিখবে হাঁ মানে ভাষাটা শিখে বড় হবে এর পাশাপাশি মায়ের যদি বিভিন্ন দৈনন্দিন কার্যক্রমের মধ্যে যদি বিভিন্ন ধরনের ছোট ছোট english গুলো ছোট থেকেই ব্যবহার করে যার ফলে কিন্তু ছোট বাচ্চাটা তখন থেকেই সেটা মানে শিখে শিখে বড় হবে বড় হয়ে এ ধরনের কথা মানে english এ কথা বলাটা তাদের মানে practice করাটা ততটা জড়তা কাজ করবে না। এটা ছোট থেকেই তাদের অভ্যাস হয়ে গড়ে উঠবে।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

বাচ্চাদের জন্য হুমকি যোজক হয়ে যাবে বিভিন্ন খেলার ছলে বিভিন্ন megazin বা বিভিন্ন cartoon গুলো আছে যেগুলো দেখে দেখে বাচ্চারা শিখতেও পারবে পাশাপাশি তারা আনন্দ গ্রহণ করতে পারবে বিভিন্ন

ভালো কথা কারণ কি বলতো englishmovies গুলা cartoon গুলা এগুলোর মাধ্যমে ওদের বিনোদনটাও হয়ে যাবে ওদের english র প্রতি আগ্রহটাও বাড়বে ওদের একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুধু পড়াশোনার মধ্যে হ্যাঁ হ্যাঁ তাতো অবশ্যই পড়াশোনার মধ্যে শুধু বই ভিত্তিক বইয়ের মধ্যেই রেখে দিলে তাদের মানসিক বিকাশ টাও ততটা হবে না এটাই সব দিক থেকে বিবেচনা করে হুম সব দিকটাই maintain করে বাচ্চাদের মানসিক বিকাশটা জরুরী তো আপু ভালো লাগলো আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলে ভালো থাকেন next time অন্য কোন topic নিয়ে আপনার সাথে কথা হবে।

এইতে যেটা বলছিলাম বৃষ্টি হচ্ছে না। গরমে মাথা খারাপ হচ্ছে না। এই আরকি। হ্যা মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক ঠাক করে হজম হচ্ছে না। এত গরম পড়েছে। আ আরে আজকে কি হয়েছে জানো, ঐ যে তোমাকে না অফিসে ওই ছেড়ে দিলাম Drop করলাম। Drop করে দিয়ে, তারপরে আমি বে এ করছিলাম ওই ফিরে আসছি।

কাচ আয়নায় দেখতে পেয়ে আমি বলি যে side দিয়ে দি। Side দিয়ে দিয়েছি। ও দেখি না সেই আমার দিকে ঘুরে ঘুরে দেখছে। আমি বললাম দাদা সামনে দেখে গাড়ি টা চালান। এবার সামনে দেখে চালাচ্ছে। ওরম করতে করতে সামনে আর একটা লোক। তাকে ওরকম ধাক্কা মেরে দেবে। তা আমি বলছি অ আমি তো side হয়ে গেছি। যেটা ওই লোকটাও side হয়ে গেছে, বেরিয়ে গেছে। দাদা কি বলুন এরকম করে চালাচ্ছে। তাহলে কি বলব দাদা এরকম ভাবে আমি তো ভয় পেয়ে গেছি। আমাকে না ধাক্কা মেরে দেয়। কিরকম বাজে ভাবে গাড়ি চালিয়ে চালিয়ে, কাপতে কাপতে কাপতে গাড়ি চালিয়ে চলে গেল। আমি তো বললাম যা বাবা। এই গরমে মধ্যে এরকম করছে ধাক্কা টাক্কা লেগে যা হবে। আর তার মধ্যে তার মধ্যে ওই দিক থেকে সব বড় লরি গুলো আসছে। আরো problem হচ্ছে। তা জানি না কিন্ত ওই আরকি। হে হেবি problem হয়েছে যে bike চালাতে। মানে আসার সময় খুব সমস্যা হয়েছে আরকি।

আচ্ছা ।

কি কি এলো একটার পরে শরিফ ও আর শরিফ এসেছিল আরকি।

তো report করে দেও তোমার IT কে যে, এরকম ভাবে প্রত্যেক দিন এরকম গল্ডগোল করছে। একি আমি কি সব সময় গালাগালি শোনার জন্য আছি নাকি। হুম হুম হুম হুম।

হুম সেটাই তো তুমি এগুলা করছ কেন? তুমি বল যে, তোমার-তোমার তো একটা মধ্যে পড়ে না। তুমি এটা করবে না। বলতে পারছো না।

বাহ তেইশ লাখ এখন office র ওখানেই পরে থাকবে।

হ্যা ওরকম টাইপের জায়গা না। হ্যা।

তেইশ লাখ টাকা র‌্যাপ করলে কিরকম ভাবে।

হু হু আরে ওই aadhar card ।

তারপরে এখন কে কে শুরু করছে।

হুম হুম হ্যা হ্যা।

আচ্ছা তোমার ই ইয়ে তে চলে গে ওর নামটা কি? তোমার ওই মাস্টার আবার যদি অন্য কোথাও transfer হয়ে যায়। তা তোমাকে দিয়ে খাটাবে সব কাজ করাবে।

তুমি বলবে আমি বা এগারোটা বারোটার দিকে আসি তাহলে আপনি যদি এগারোটা বারোটাই আসেন কোন problem নাই। আমি নটার দিকে আসবো বারোটায় বাড়ি যাব। এবার আপনি এগারোটা, বারোটা একটা। তা দুটো যখন ইচ্ছা আসবেন আমার কোন দায়িত্ব নাই। এটা বলে বলে দেবে।

তুমি ও সে কথাটা বল। তুমি তোমার reporting manager কে বল।

হ্যা সেটাই। সেটাই আমি বলতে চাইছি যে, শেখাচ্ছে fine কিন্ত । ঠিক সেটার জাগায় তোমাকে তোমার misuse টাকে over utlize তো করা যেতে পারে নাই একদম।

হ্যা সেটাই। তো বল। তোমার একে higher authority কে বল। higher authority জানাতে হবে। ওইযে কে আছে। মানটা কি বললে। কিংশুক, কিংশুক না কে vigilance officer আছে না।

আজকে কি হয়েছে? হুম ফরহার এসছে আমার কাছে। হ্যা ফারহার এসে আমাকে বলল যে এর ইয়াটা ওর নামটা কি। এখানে মোমে কোথায় ভালো পাওয় যায়। আমি বলেছি মোমে এখানে। মোমো ভালো পাওয়া গেলে ইয়াতে পাওয়া যেতে পারে। নামটা কি ওই।

জনপথেটাতে বোধহয় সত্তর টাকা নিবে। । আচ্ছা জানি না আমি মানে ওই আরকি। আমি ওত idea নাই। যাই হোক আমাকে জিগাসা করলো আমি বললাম ইয়াতে তৈরি করে ওর নামটা টি। ইয়াতে দেয় ফল। কি যেন জায়গারট নাম royal fast food এ মানে বরদার বাড়ির তল্লায়। বেশি দাম ও না । ষাট টাকা না সত্তর টাকা নেয়। তো আমি, ওটার কথা বললাম। বাটায় যদি যাস। আর কোথায় বাটায়। তাহলে বাটায় বারবিকিউতে গেলে। ওটা ওকে বললাম। ও সচ্ছন্দে গেল। আমাকে বললব। আমি বললাম নাম্বার। মানে নাম্বার আছে তোমার। নাম্বার দাও। নাম্বারটা দিয়ে দিয়েছে। ও সেচ্ছন্দে গিয়েছে, কাকুকে গিয়ে বলেছে। মেজদা বা ওয়া আছে। বন্ধুর ওখানে বন্ধূর নাম্বার দিয়েছে। ওখান মোমো খেটে দিয়ে যাবে। কাকু আমাকে বলে তুই কিরে বলেছিল বন্দুর নাম্বার দিয়ে ওখানে খেতে। তাহলে ধর আমার কাছে জিগেস করে আমি কাজের মধ্যে ব্যাস্ত ছিলাম বললাম এই ব্যাপার। বলে দেখ না মাথা খারাপ করছে। ক দিন থেকে পাগল করে দেচ্ছে মোমো মোমো করে আমি বলি ঠিক আছে। কি করব দেখনা ওই দিখে যাস তাহলে ওকে একটু নিয়ে যাস তো মোমো খাইয়ে আনিস । হ্যা বল এক সপ্তাহ হলে পাগল করে দিচ্ছে। মোমো খাবো মোমো খাবো বলে। আমি যেতে পারছি না তো। কি জানি মোমো কি আনব তোর যদি সময় না হয়। তুই এনে দিস আমি টাকা দিয়ে দিব। তোর কাকিমার কাছে রেখে দিস।

হুম এ তো ইয়েত কো কলাপাতার Rivew তো খুবই ভালো নিরসন্দেহ। হ্যা জনতা রেস্টুরেন্টের মোমো টা খুব ভালো। হুম হ্যা সেটাই ওই জন্যই মোমোটা ওখান ভালো লাগে।

হ্যা আমি ভেবেছিলাম। সোম শান্ত আমাকে বলেছিল। যে কিভাবে। আমকে বলেছিল যাওয়ার আগের একবার একবার দেখা কর তাহলে হুম।

দেখা বললাম তো তারপর তো আর যাওয়াই হচ্ছে না ওর কাছে তো। এইতো ওই জাগাটার নামটাকি? ওই ছোটকার বাড়ির, সরি দোকানের উল্টো দিকে গলিটা আছে।

হ্যা ওইখানো ওর বাড়ি। তো আমাকে বলেছিল। আমি বললাম যে ঠিক আছে। যাও যাওযা আর হয়ে উঠছে না তো।

হুম গাড়ি ভাড়া করার থেকে ভালো একটা জিনিস করা যেতে পারে। সেটা হচ্ছে । এখান থেকে আমি ধর বাইক নিয়ে সোম্যশান্তর বারিতে গেলাম। গিয়ে আর ওর বারিতে ধর ওলা বুক করে নিলাম। ওলা বুক গেলাম বা বা আমারা আরেক করতে যে, আমি ভাবছিলাম যে Directly চলে যাব। হ্যা। হ্যা সেটাই ওই দেখা যাক কি হয়। হ্যা এমনি Ganually রাত হওয়ার কথা নয়। হ্যা কিন্তু তবুও যদি Incase যদি রাত হয়। তার জন্য আরকি ভাবছিলাম।

হ্যা হ্যা সেটাই হচ্ছে সবথেকে বর সমস্যা। হুম সেটাও ঠিক কথা, যাই হোক গে। তো ও আমাকে বলেছি। তাই আমি জন্য আরো ভাবছিলাম কি করা যায়। যাও হোক গে বাদ দাও। ও ও সেদিন সেদিন সে ইয়েতে কথা হয়েছিল । ওই সে বারে বলোনা ও পহেলা বৈশাখের সময় ওর সাথে কথা বলেছিলাম না ফোনে। বলামনা তোকে রাত্রে বেলা ফোন করব। তারপরে রাত্রে বেলা তো আর ফোন করা হয় নি। তো ফোন করা হয়নি আর কথাও হয়নি। ভুলে গেলাম। হুম আচ্ছা দারাও। দেখি আমি একবার দেখি কবে জেন হচ্ছে First July একমাস বাকি আছে যদিও।